যে জলাশয়ের পশে দাঁড়িয়ে রয়েছে লম্বা লম্বা তালগাছ যে গুলির প্রতিচ্ছবি পড়েছে ওই জলটিতে সূর্যের ও প্রতিছবি জলটিতে পড়েছে তা দেখতেই খুবই অসাধারণ লাগছে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট জলাশয় কে। যে জলাশয়ের প্রায় সবদিকে কংক্রিট এর পাড় দিয়ে বাঁধানো।

এই ছবিটিতেও একটি তেল পাম্পকে দেখানো হয়েছে। তেল পাম্পটি গেরুয়ার সমন্বয়ে গঠিত। মেঝেটা কনক্রিট -এর ডিজাইন করা । তেল পাম্পটিতে দুটি লরিকে তেল নিতে দেখা যাচ্ছে ছবিটিতে--